তো বিশেষ করে আমরা যে সবজি এই ফার্ম -টা বেশির ভাগ মানুষ করে থাকি কারণ এর থেকে মানুষের অনেক উপকার হয় কারণ এর থেকে মানুষ অনেক সুবিধা পায়।